বতো বড় মাঠও আচে খুব সুন্দর লাগচে দেখতে।

মনে হয় অঙ্গনাদি একটা আছে জানালা দুইটা দেখা যাচ্ছে স্কুল একটাও আছে।

দেওয়ালে টাইলস মারা আচে বোর্ড একটাও দেখা যাচ্চে।

একটা এ_টি_এম দেখা যাচ্ছে এটিএমের ভিতরে মানুষ একজন আছেন দুইজন বারে দাঁড়িয়ে আছেন।

সামনে একজন মানুষ চেয়ারে বসে বসে আচেন ।

একটা রুমের ভিতরে পালঙ্ক আছে পালঙ্কের উপর বিছনা বিশাল।

বিসনার ওপরে তিনটা বালিশ আছে একটা কম্বল দেখা যাচ্ছে।

জানালার পর্দা ও দুকান লাগাইলাছে টেবিলে চেয়ার একানে আচে টেবিল ও একানে রাখা আচে।

এর সামনে বাড়ির পতের দিগে একটা পুলগাছও আছে খুব সুন্দর।

ঘরের ভিতরে আট রঙ্গের টাইলস দেখা যাচ্ছে।

সামনে গেটটির সামনে একটা গাড়ি রাখা আছে একটা বাইকও রাখা আচে।

এর ভিতরে অনেক লাইটগুলা জ্বলে আছে।

সুন্দর করে মূর্তিটা বসিয়ে রাখছেন।

পাহাড়ের উপরের থেকে ঝরনার পানি নেমে এসেছে।

অনেকগুলি পাতর আছে পাথরে চিপে চিপে জলটি নেমে এসেছে অনেক সুন্দর জল।

অনেক বড়ো একটা পাহাড় পর্বত দেখা যাচ্ছে।

ওয়ালের দিকে বেলুন রাখা আছে।

বিল্ডিংটা অনেক দেখতে সুন্দর লাগছে।

কজন মানুষ বসে গল্প করচে।

মানুষের সামনে একটা চপ্পল রাখা আচে পিছনে আরো তিনটা চপ্পল রাখা ছিল।

অনেক বড়ো একটা ফিল্ড আছে ফিল্ডের ভিতরে মানুষ দৌড়াচ্ছেন।

সামনে একটা চাইনবোর্ডও রাখা আছে সেটাও দেখা যাচ্ছে।

একটা রুমের ভিতরে বেড একটা আচে।